কেশের এদেশে, এদেশে আমার গায়ে কেনো কুর্তি নাই? এন্টোনি এ বাংলার দেশে আন্দো~ লোতে আছি হয়েছে সকলে সিংহের বাপের জামাই কুর্তি, টুপি, ছেড়েই রাম বসু সেবার লড়াই করেছিলেন ঠাকুর সিংহের দলে, পক্ষ থেকে। এই কারণে এন্টোনির উতৃত্ব ভাষণ হয়েছে ঠাকুর সিং। কোথাও কোথাও ব্যাঙের সঙ্গে তার অ~ অন্তরের আকুলতাও যথেষ্ট ফুটে উঠেছে । রাম বসু আর একবার বলেছিলেন সাহেব মিথ্যে তুই কৃষ্ণপদে মাথা মুরুলেই ও তোর পাঁজরাবি কিসের সাহেব শুনতে পে~ উম পেলে উম গালের দেবে চুলকানি। ইনটা~ ইন্টানী এর জবাবে বো~ বললেন- খিস্টে আর কষ্টে কিন্তু ভিন্ন নাইতে ভাই, শুধু নামের ফেদে মানুষ ফেরে, কেউ কথা শুনে নাই। জীবনের শিক্ষার গুরুত্ব বলতে গেলে যে প্রথমত শিক্ষা পড়ালেখার ক্ষমতা শেখায় পড়া এবং লেখা শিক্ষার প্রথম ভাগ বেশিরভাগ তথ্য লেখার মাধ্যমে করা হয় সেই লেখার দক্ষ মানে অনেক তথ্য move করে যাওয়া গড়ে তোলে সর্বোপরি কর্ম সংস্থানের জন্য এটি অবশ্যই একটি সালিম জীবন যাপন করার একটি দুর্দান্ত সুযোগ এটি একটি উচ্চধরণের চাকরির দক্ষতার কারণে যা শিক্ষা প্রদান হয়ে থাকে জাতির ক্ষেত্রে শিক্ষিত লোকেরা লোকেরা সম্ভবত একটি বিশাল রয়েছে মানে হচ্ছে অনেক যৌধ মানুষ শিক্ষার সাহায্যে তাদের জীবন উন্নত করে উন্নতি যোগাযোগ শিক্ষার আরেকটা ব্যক্তির বক্তিতা উন্নত উপরিহার্য করে পদ্ধতিও ব্যক্তিরা শিক্ষার খাতে যোগাযোগের অন্যান্য বাএগুলিও উন্নত করে শিক্ষা একজন ব্যক্তিকে প্রযুক্তির উন্নত ব্যবহারকারি করে তোলে শিক্ষার অবশ্যই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিবোধ দক্ষতা প্রদান করে অতএব বলা যায় শিক্ষা ছাড়া আধুনিক যন্ত্রপাতি গুলি পরিচালনা করা সম্ভাব্যবত কঠিন হয়ে যাবে শিক্ষার সাহায্যে মানুষ আরো পরিণত হয় শিক্ষিত মানুষের জীবন পরিশিলিততা প্রবেশ করে শিক্ষা ব্যক্তিকে মূল্য শিখায় শিক্ষার্থীরাও শিক্ষার মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করে শিক্ষিতরাও সময়ের মূল্য অনেক বেশি উপলব্ধি করে শিক্ষিত মানুষের কাছে সময় অর্থের সমান অবশেষে শিক্ষা ব্যক্তিদের তাদের মতামত সক্ষম করে শিক্ষিত ব্যাক্তিরা তাদের মতামত পরিষ্কার ভাবে ব্যাখ্যা করতে পারে তাই শিক্ষিত লোকেরা তাদের দৃষ্টিভঙ্গিকে লোকেদের বোঝানোর যথেষ্ট সম্ভবনা রয়েছে সময়ের শিক্ষার গুরুত্ব বেশি সুযোগসারি প্রথমত শিক্ষা সমাজের জ্ঞান বিস্তারে সাহায্য করে এটি সম্ভবনা শিক্ষার সবচেয়ে উল্লেখ যোগ্য রীতি শিক্ষিত সমাজের জ্ঞানের ভীত প্রসার ঘটে রীতি হচ্ছে শিক্ষার মাধ্যমে এ জন্ম থেকে অন্য প্রজন্মের জ্ঞানের স্থানান্তর রয়েছে শিক্ষা প্রযুক্তির বিকাশ শিক্ষা যত বেশি হবে প্রযুক্তি তত বেশি ছড়িয়ে পড়বে শিক্ষার কারণে চিকিৎসা computer এর গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটেছে শিক্ষা অন্ধকারে আলোর রশ্মি এটি অবশ্যই এক

এই অধিকার অস্বীকার করা খারাপ অশিক্ষিত যুবক মানবতার জন্য সবচেয়ে খারাপ জিনিস সর্বোপরি সাফল্য দেশের শিক্ষা বিস্তার নিয়ে নিশ্চিত চিহ্ন হয়ে থাকতে হয় শিক্ষার ওই জন্য প্রদানের মাধ্যমে বিস্তারিত ভাবে কাজ করার জন্য লক্ষ্য ভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা জ্ঞান বিস্তারের মাধ্যমে সমাজের সাহায্য বাড়ে এটাও শিক্ষিতোর জন্য একটি চমৎকার দিক হিসাবে রয়ে আছে শিক্ষা বলতে সবার জন্য অবশ্যক একটি উজায় বিশ্বের লোকেরা যারা college এ বা school এ যাই তারা তা করেছে কারণ তাদের জীবন বিশ্ব পরিবর্তন করতে চাই শিক্ষা অত্নবস্তুক একটি কারণ যেমন ওরা বাড়িতে উৎকষ্ট সাধন করতে এরা অনেক পূর্ণ সম্ভবনাই পরিস্থিতিকে সাহায্য করে শিক্ষার প্রধান্য বিশ্বের জন্য একটি যাই হোক অধিকার আজকের অর্থনৈতিক সাফল্যের জন্য

সফল হওয়ার দক্ষতায় প্রদান করে দৃঢ় কর্মনৈতিকতা এবং দৃঢ় নৈতিক মুল্যবোধ school এ শেখানো হয় ছাত্ররা school তাদের কাজ এই এবং তাদের হিসাব প্রয়োজনীয় practical কাজগুলি রয়েছে সেগুলি তারা বাড়িতে বসেই এবং কারো সাহায্য নিয়েও সেগুলি সম্পূর্ণ করে শিক্ষার লোকধমান অর্জন হয় শিক্ষা হলো আপনার জীবনেরএকটি কোন কিছু পরিবর্তন করার দ্রুততম উপায় একটি degree আপনাকে আপনার জীবনে স্থিতিশীলতা দিয়ে থাকে এবং আরো ভালো ভবিষ্যতে সুযোগের জন্য আপনার সম্ভাবনা বাড়ায় তদুপরি শিক্ষা এমন সুবিধাও দেয় যা degree অর্থাৎ ভালো নাম্বার এবং কোন বিষয়ে ভালো কিছু জ্ঞান অর্জন করা বোঝায় না শিক্ষা আপনাকে সুখ স্থিতিশীলতা বর্তমান জীবনে আমাদের শিক্ষার গুরুত্ব রয়েছে বহু এর প্রসারিত শিক্ষা আজ আমাদের আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটা প্রধান দিক শিক্ষা ব্যতীত আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে নতুন করতে পারি না সাফল্য নির্ধারণের জন্য শিক্ষা একটিঅপরিহার্য্য বিষয় স্বরূপ প্রদানিত হয়েছে শিক্ষা কিভাবে একজন ব্যক্তির সমাজে অর্থনৈতিক ফলাফল ইতিবাচক করতে পারে তা নিয়ে বর্তমানে অনেক গবেষণা প্রচলিত হয়ে থাকে শিক্ষার ওপর প্রবন্ধ লেখা বাচ্চাদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে update দিয়ে থাকে ফলে বাচ্চারা শিক্ষার কম বেসিক ধারণা পাই এবং তাদের শিক্ষিত সার আগ্রহ আসে আমাদের পরিবারকে সমর্থন করতে সফল হতে এইভাবে একটি সুস্থ জীবন যাপনের জন্য আমাদের শিক্ষিত হতে হবে শিক্ষা বিশ্ব পরিবর্তনের জন্য একটি শক্তিশালী হাতিয়ারও বটে যারা শিক্ষিত তারা নিজের জন্য এ পরিবারের সদস্যদের এবং আশেপাশের লোকেদের জন্য উন্নতি জীবন তৈরী করতে পারে শিক্ষার অনেক সুবিধা এবং প্রভাবও রয়েছে। এটি ব্যক্তিদের শক্তিশালী মার্গ এবং আরো আত্মীয়শালী করে তোলে শিক্ষার নতুন জিনিস সম্পর্কে অনেক সুযোগ্য উপদান করে থাকে ইহা লোকেদের আকর্ষণীয় বা মূল্যবান মনে হতে পারে

এবং অনেক পরিশ্রমের সাফল্য ওদের ওপর নির্ভর করে থাকে এবং আমরা একটি নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে সমস্তই শিখতে পারি শিক্ষা আজ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি

তৈরি করতে পারে শিক্ষা অনেক অসুবিধা সুবিধা এবং প্রভাব রয়েছে অসুবিধা বলাটা ভুল শিক্ষার পুরোটায় সুবিধা রয়েছে আপনি যেখানে সময় নষ্ট করবেন সেইখানে আপনি সেখান থেকেই কিছুটা জ্ঞান এছাড়াও আরো অনেক কিছু অর্জন করতে পারবেন এটি ব্যাক্তিকে শক্তিশালী মার্গ এবং আত্মীয় শালী করে তোলে শিক্ষা নতুন জিনিস সম্পর্কে শেখায় অনেক সুযোগ প্রদান করে দেয় এটা লোকেদের আকর্ষণীয় বা মূল্যবান মনে হতে পারে নেলসন ম্যান্ডেলা যথারীতি বলেছিলেন তা হলো বিশ্ব কে পরিবর্তন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র শিক্ষা একজন ব্যক্তির বিকাশে এবং তাকে একজন জ্ঞানী এমন করে গড়ে তুলতে

শিক্ষা প্রকৃতির রহস্য উদ্ঘাটনের সাহায্য করে এটি আমাদের সমাজের কাজ বলতে এবং উন্নত করতে সক্ষম করে তুলে এটি একটি উন্নত জীবনের জন্য শর্ত তৈরি করে থাকে শিক্ষা সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ে প্রত্যেক ব্যক্তির শিক্ষার অধিকার রয়েছে শিক্ষা একটি উল্লেখযোগ্য হাতিয়ার যা জ্ঞান দক্ষতা কৌশল তত্ত্ব প্রদান করে এবং মানুষকে যাতে পরিবার সমাজ জাতির প্রতি তাদের অধিকার ও কর্তব্য জানতে সহযোগিতা করে আপনি আমাদের চারপাশের দৃশ্য দেখতে আপনার দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারেন এটি জীবন সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করে থাকে শিক্ষা আপনার সৃজনশীলতা বাড়াতে নতুন জিনিস অন্বেষণ করার ক্ষমতা তৈরি করে থাকে আপনার সৃজনশীল জাতির উন্নয়নের একটি হাতিয়ার শিক্ষার গুরুত্বের মধ্যে অনেক বিষয় রয়েছে মানুষ এখনো বুঝতে পারে না যে শিক্ষা এবং শিক্ষিত মানুষদের সমাজে কতটা কদর যে শিক্ষিত হওয়া আমাদের জীবন ও সমাজে কি ভূমিকা পালন করে তাই শিক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাদের প্রবেশাধিকারের জন্য কাজ করার আগে শিক্ষায় প্রয়োজনীয়তা একটি গুরুত্ব বোঝা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে রয়েছে প্রথাগত শিক্ষার পদ্ধতি যা তত্ত্ব এবং আধুনিক পদ্ধতিগুলি অন্তর্ভুক্ত করে সেগুলির ব্যবহারিক বাস্তবায়ন অন্তর্ভুক্ত করে পরিবর্তিত ক্ষেত্রতে চারটে পর্যায়ে শ্রেণীবদ্ধ করা হয় এবং প্রতিটি স্তর প্রতিটি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষাকে আনুষ্ঠানিকভাবে রচনা করা যায় বলতে বিষয় শিক্ষা প্রথম শেখা হয় ঘরে তারপরে তোমার school এ গিয়ে শিক্ষা সবাইকে শক্তি দেয় এটি গুরুত্বপূর্ণ দিক যে আধুনিক বিশ্বকে আকার দেয় এই প্রতিযোগিতামূলক বিশ্ব এর অগ্রগতির সাথে মানিয়ে নিতে সক্ষম হওয়ার জন্য মানুষের শিক্ষার প্রয়োজন নিম্নে কিছু ক্ষেত্র যেখানে শিক্ষার প্রয়োজন আছে দারিদ্র দূরীকরণ শিক্ষা আমাদের সমাজ থেকে দারিদ্র দূর করতে সহায়তা করে একজন শিক্ষিত ব্যক্তি একটি ভাল চাকরি নিশ্চিত করতে পারে এবং তার পরিবারের সকল মৌলিক চাহিদা এবং প্রয়োজনীয়তা পূরণ করতে পারে অপরাধী ভিত্তিক নিরাপত্তা একজন সুনিশ্চিত ব্যক্তি সহজে

ও দিদি তাই বলো। না না আমি বুঝতে পারিনি জানো। আমি এক মনে একটা কাজ করছিলামতে । হঠৎ করে ফোনটা ধরে নিয়েছি। হ্যা দিদি পরাশুনাই করছিলাম। জি বল তুমি কেমন আছো না ফোন করবো কোন দিদি। ফোন করতাম জানতো সামনে উচ্চ মাধ্যমিক পরিক্ষাতো। তাই একটু পড়াশুনার চাপটা একটু বেরে গেছে।

বাবা তোমাদের বাড়িতে এত সমস্যা তুমি আমাকে আজকে ফোন করছো

হ্যা গো দিদি হঠাৎ করে জানো তো ঠিকই শুনেছ তুমি। এই আমাদের এখানে যা অন্তরজানের সমস্যা তুমিতে জানো ভালো করেই। পরিসেবা একদমই বাজে। ঠিক আছে, এখানকার মানুষজনের তো কবে থেকেই অভিযোগ ছিল। কিন্ত হঠাৎ করে অভিযোগ দেওয়ার পরেও তোমার আবেদন করেছিল তারপর ওখান থেকে পুলিশেরা থেকে কর্মচারীরা এসেছিল এখানে তোমার অর্ন্তধান বসানোর জন্য, বুঝতে পারলেতো। সেই নিয়েই জামেলা এবার এখানকার মানুষজন বলছে এই জনবসতির মধ্যে অর্ন্তজান বসাতে দেবে না। আর ওরা তো কোথায় জায়গা পাচ্ছে না। ওরা বলছে এখানে অর্ন্তজান বসলে আপনাদেরই সমস্যার সমাধান হয়ে যাবে। একটা জামেল হ্যা স্বাক্ষরতো করে এসেছে দিদি। কিন্ত ওরা ভেবেছে ফাঁকা জায়গাতে বসাবে। কিন্ত ওদের হাতে কোন ফাঁকা জায়গায় নেই। তো ওরা চলে এসেছে আমাদের জন বসতির মধ্যে ওরা বলছে এখানে যদি কারো বাড়ির ছাদের মধ্যে বসিয়ে দি। তাহলে কোন অসুবিধা হবে না। কিনত মানুষজন বুজতেই পারছো। ওরা বলছে্বে আমরা বাড়ির ছাদে উপর বসাতে দেবো না। এই নিয়ে একটা জামেলা অনেক সময় ঝড় বৈদুতিক কারনের, বর্জপাতের কারনের তো অনেক সমস্যা হয় বাড়ি ঘরে বল। সাবাই তো পরিবার জন মানুষ না । তার জন্য একটু ভয় পাচ্ছে এই সমস্যা তুমি তো জানোই এই গলিতে কেমন অবস্থা একটুকে এত বড় করে দিদি জিও জিওর এত সমস্যা হচ্ছে তো। প্রথমে কিন্ত পরিসেবা দারুন দিয়েছিল। প্রত্যেকটা মানুষের মুখে জিওর নাম ছিল। কিন্ত যত দিন যাচ্ছে তত পরিসেবা খারাপের দিকে চলে যাচ্ছে। তাই তো আবেদন করেছিল যেখান থেকে লোক এসেছে এরকম একটা কান্ড ঘটল সেটকে কে বোঝায় বল। তারা জানো ত কত করে বোঝাল। সমস্ত কিছু বোঝাল তাদের কাছে যত সরঞ্জাম ছিল যন্ত্রপাতি সমস্ত দিয়ে বোঝাল কোনটাতে কি হতে, পারে কি হতে পারেনা। কিন্তু মানুষ তা বোজতেই চাইছে না। মানুষ শুধু একটা কথা বলে যাচ্ছে। যে জনবহুল এলাকাতে তোমাদের পরিসেবা বসানো হবে না। তোমরা ফাকা কোন জায়গা দেশ হ্যা বাবার কাছ থেকে তো এরকম সমস্যা হয়েছে

হ্যা এটা ধরো আমাদের এখানে তো আশে পাশে কোন ফাঁকা জায়গা তো নেই। আমি তো দেখতেই পায়না। তাহলে কোথায় বসবো বলো। বললে অবশ্যই দিবে । করান এটা তো ধর অর্ন্তজানের সমস্যা কেউ বাঁধা বিঘ্ন করবেন। তবু ও ধর ওটাও অনেক দূর হয়ে যাচ্ছে তো ওখানেও জন বসতি আছে। ঠিক আছে আশে পাশে কিন্তু অনেক বাড়ি ঘর আছে হ্যা দিদি একদম ঠিক বলছে। মানুষ একটু বেশিই ভয় পাচ্ছে। কিন্তু সেরকম কোন সমস্যা হবে না। এই তো আমারই একটা বান্ধুবি বলছিল ওদের ওখানে নাকি। গ্রামের দিকে বাড়ি ধর ওদের ওখানে নাকি জিওর খুব সমস্যা হয়েছিল পরিসেবাই। তো ওরা ওখানে অর্ন্তজান বসিয়ে নিয়েছে। কোন সমস্যা হয়নি আবার জানোত। এই আমার যে বান্ধুবির কথা বলছি ওরা আবার যে জায়গাটা দিয়েছে বসানোর জন্য সেখান থেকে কিন্তু মাসে মাসে কিছু টাকা ধার মানে টাকাও পায় জানো। হ্যা ওদের দপ্তর থেকে এক কর্মি আসে যে প্রত্যেক মাসে মাসে কিছু কিছু টাকা দিয়ে যায়। কে জানে দিদি এত বোঝাচ্ছে, এত বোঝানো হলো ওখানে বর বর মহাসয়রা এসেছিল। কিন্ত তাও কিছুতে মানুষ বুঝতে চাইছে না সেই একই কথা বলে যাচ্ছে। একদম ঠিক বলেছো। আর এইটা যদি হয়ে যেত না দিদি। আমাদের বাড়ির পাশে অর্ন্তজানটা যদি বসে যেত তাহলে কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষ উপকৃত হতো। কিন্ত মানুষ তো বুঝতেই পারছো। উপকার তো নিতে চায়না তার জন্য দেখ সাবাই চলে গেল এখন দেখ আবার কবে কবে আসবে ওরা বসাতে, যখন খা-খালি জায়গা পাবে তখন বসাবে আরে একটু বর জায়গা লাগবে দিদি আমার বাবা কিন্তু বলেছিলেন। ওইযে বর বর মহাশয়রা এসেছিল ওই জায়গাটাও কিন্তু দেখানো হয়েছিল। যখন মানুষজন বলেছিল এখানে বসানো হবে না পরিমাপ থাকে তো সে পরিমপের মধ্যে কিন্তু সেই জায়গাটা হচ্ছিল না। তার জন্যই হলো না। আর যদি কিছুটা বড় হতো না তাহলে কিন্ত হয়েই যেত। আমার বাবা তো এক কথাতেই দিয়ে দেওয়ার জন্য রাজি ছিল।

হ্যা সেটাই করতে হবে। যদি ধর এখানে পরিসেবা যদিবসানো নাই হয়। এখানকার মানুষজন যা করল আজকে ।তাহলে মনে হচ্ছে পরিবর্তন করে নিতে হবে। করান এইভাবে তো ধর অর্ন্তজানের সমস্যা নিয়া তো থাকা যায় না বল। আমরা কিন্তু এটাই পরিকল্পনা নিয়েছি। একই নাম্বার থাকবে। শুধু তোমার অম পরিবর্তন করে নিব তোমার airtel এ জিও থেকে airtel পরিবর্তন করে নিব। সেরকম কিছু কাগজ পত্র বাবাকে বলছি আদার কার্ডের জেরোক্স দিলেই হবে।

এককাজ করব বাবাকে বলব তুমি সমস্ত কাগজপত্র সংগে করে নিয়া যাও। তাহলেই বরংচো ভালো। নাহলে বোধহয় নিয়ে গেয়ে বার বার করে ফিরে আসবো ওটাই করব। সব থেকেই বলো তো খারাপ লাগছে যদি অর্ন্তজানটা এখানে বসে যেত না কিন্ত আমাদেরকে এত কষ্ট করতে হতো না। সেটাই তো দেখি মহাশয়রা বলেছেন। আর একদিন সময় করে আসবেন। সেদিন কোন কিছু ব্যাবস্থা হয়ে যায়। যদি ধর সব কিছু ঠিক হয়ে যায়। তাহলে বোধ হয়ে যেতে পারে। দেখি কি হয়।

যদি যদি মানুষজনের মতামত পাল্টিয়ে যায় পরিবর্তন হয়ে যায়। তাহলে তো ভালোই হবে আচ্ছা দিদি। ওরাও তো পরিসেবাটা ব্যবহার করে। শুধুতো আমরা একা করিনা বল?

দেখি বাবা কো পাঠাব। ওদের দপ্তরে যদি তারা আবার যদি আসতে রাজি হয়। তাহলে ভালোই হবে। সেটাই তো নিয়ে সমস্যাগো দিদি, দেখি কি হয়। তারপর তোমাকে জানাব আমি ফোন করে। কি হয়েছে না হয়েছে হ্যা দিদি তোমাকে অবশ্যই জানাবো। তুমি চিন্তা করো আমাকে নিয়ে

hello সাগর হম বল দোস্ত। উম কেমন আছো?

আহ বাড়ির সব ভালো? হম বাড়ির সবাই ভালো আছে। তারপরে কি খবর সবাই ভালো তো? এই চলছে মোটামুটি সবাই ঠিকই আছে একটু সমস্যা চলছিলো কিছুদিন। কি সমস্যা? ওই অসুস্থ হয়ে পরেছিলো মা।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 আচ্ছা কি হয়েছিলো? ওই একটু পায়ে ছোট লেগেছিলো দিয়ে পা টা মচকে গেছিলো। তো এখন মোটামুটি এখন একটু সুস্থই আছে। আর? বলো খবর সবার?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

শুরু হচ্ছে আম আরকি মুকুল দেইয়া শুরু করেছে। তো তোমরা তো চাষ বাস করো না মনে হয়। না আমাদের এখানে তো সেরকম হয় না উম আমাদের তো এখানে চাষ বাস নিয়েই সব।

কাজ কর্ম চলে চাষ বাসই করতে হয় mainly হ্যা।

এই বার তো মানে প্রচুর। আলু লাগিয়েছি দেখা যাক কি হয় loss খাবো না লা হবে বলা মুশকিল। না না লাভই হবে কেননা এখন যা হ্যা weather আছে তাতে আলু মোটামুটি বৃষ্টি যদি ঠিক। না হয় সেরকম একটা তাহলে পরে আলু ঠিকঠাকই হবে লাভই হবে।

আহ সেই পনেরো হাজারে বিক্রি করতে হয়েছে প্রচুর মানে প্রচুর loss যারা চাষীরা রেখেছিলো coldstore এ বা store করে রেখেছিলো তাদের একদম আহ মানে একদম মানে কান্নাতে ভেসে গেছে। ও আচ্ছা।

উম এইবারও ফলন ভালো হবে মানে লোকের আলু প্রচুর লাগিয়েছে তো দেখা যাক দাম টা কেমন হয়। আর এই শীতে চাষের সরষের চাষ হয়নি?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 আমার আমাদের সব আলু লাগানোই হয়েছে। সরষে কিছু লোক লাগিয়েছে নিজেদের ওই তেল খাওয়ার জন্য অনেকে আছে আবার আহ মানে বেশি পরিমাণে লাগিয়েছে যারা বিক্রি করার জন্য। আর সামনে তো আম আছে আমের চাষ start হচ্ছে মুকুল টুকুল এসছে মোটামুটি দেখা যাক কেমন হয়। আমে আশা করা যাচ্ছে যে এইবার ফলন হতে পারে কারন কুয়াশাটা খুব একটা আহ ভালোই ছিলো ঠান্ডা টা ভালো পরেছিলো। হম তাছাড়া তো আমের মুকুল ঠিক রাখার জন্য তো অনেক ওষুধ spray করতে হয় তো সেগুলো তো হচ্ছে নাকি? হ্যা সেগুলো তো করতেই হচ্ছে আর এখন তো agriculture মানে এখন ধরে রাখো যে, উম মানে রাসায়নিক সার ছাড়া কোন কাজ আহ করাই যাচ্ছে না এতো কীটনাশক মানে এতো পোকা হয়েছে মানে যেকোন কিছু চাষ করতে যাবে। তোমাকে কীটনাশক কিছু দিতেই হবে কীটনাশক ছাড়া কোন কাজ আহ হচ্ছেই না কোন ফসলই হচ্ছে না। কিন্তু এই কীটনাশক বেশি use করেই তো মানে আরো। ফলন টা বেশি হচ্ছে ঠিকই কিন্তু সেই সঙ্গে তো গুনমানও তো কমে যাচ্ছে জিনিসের। হ্যা গুনমান কমছে আর আহ এই যে মানুষের যে health এর প্রতি একটা effect হচ্ছে আমার মনে হয়। কারন এই যে spray করা বা এই সমস্ত কীটনাশক দিয়ে যে আমরা যে বাজারে যেই আহ আরকি আহ production মানে জিনিসগুলো আমরা খাচ্ছি। আশা করা যায় সেইগুলো তো খেয়ে মানুষের অনেক আহ হয়তো শরীরে effect পরছে। তোমার কি মনে হয়?

মানে কোন জৈব সার উম যদি use করা হতো তাহলে পরে মানে জিনিস টা একদম মানে fresh আরকি শাক সবজি পাওয়া যেতো যেটা মানুষের শরীরের পক্ষেও খুব ভালো হতো।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

আমি যদি উম জৈব সার দেই তাহলে সেখানে একটু খরচা টা বেশি পরে যাচ্ছে আর রাসায়নিক সারে আহ দিলে আমার ফলন টা বেশি পাচ্ছি বলে আহ দামের সঙ্গে সেটা পুষিয়ে যাচ্ছে। আর আহ আমি বেচতে গেলেও ফলন যখন বেশি পাবো তখন আমার লাভের পরিমান টা একটু বেশি পাচ্ছি উম organic ভাবে তো সেই জিনিস টা হচ্ছে না organic ভাবে আহ আমি উম মানে ফলন টা কমে যাবে। এইদিক থেকে চাষিদের একটু আহ মানে মার খেয়ে যাচ্ছে চাষীরা সেই জন্য সকলে মানে ওই রাসায়নিক সার দিয়েই আহ করতে চাইছে।

ও আমার ঠিক ধারনা নেই কৃষি বিল আহ নতুন কিছু নিয়ে এসেছে কিনা তবে উম ওই Kishan Credit Card যেটা আরকি আমাদের যে আছে রাজ্যে তো Kishan Credit Card টা কিন্তু চাষীদের পক্ষে একটা উম ভালো একটা আহ positive একটা ব্যাপার আছে যে উম ভালো লাভ আছে কারন যে সমস্ত চাষীরা

দিয়ে সেখানে হচ্ছে উম মানে চাষ হলে চাষটা যদি মার খেতে যায় ধরে রাখো যে আমি আলু লাগিয়েছি আহ তো আলু টা যদি আমার জলে ডুবে গেলো বা মানে নষ্ট হয়ে গেলো। তো সেক্ষেত্রে একটা আমি কিছু টাকা পরিমান পাবো সেই মানে সেই আলুর ভিত্তিতে। ক্ষতিপূরণ দেয়া হ্যা ক্ষরিপূরণ দেয়। এক কথায় insurance type এর একটা আহ প্রকল্প তো এইসব প্রকল্প গুলো আহ একটু আনা দারকার আর সরকারের একটু চাষীদের নিয়ে ভাবাও উচিত। কারণ আহ at least চাষীরাই তো খাওয়ার টা তৈরি করছে। হম এমনি India এর ক্ষেত্রে তো মানে চাষীরাই main ভিত আরকি। উম তবে প্রশাসনের থেকে তো বলা হচ্ছে যে কৃষি বিল দুটো আনা হয়েছে তাতে নাকি কৃষকদেরই লাভ হবে তারা নিজেদের ইচ্ছেমত নাকি তাদের আহ যা শাকসব্জি ফলমূল তা থাকবে সেগুলোই নিজেদের ইচ্ছেমত আরকি।

মান্ডিতে যাওয়া যায় তো মান্ডিতে একটা rate থাকে যে এই rate এর বেশি বা এই রেটের কম একটা বিক্রি করা যাবে না তো আমাদের যে কৃষকরা আছে তাহলে সেই টা যদি। উম আরকি আয়ত্তের মধ্যে আনতে পারে যে না আমার আহ মানে ফসলের দাম এতো টাকার নিচে হতে পারে না তাহলে হয়তো আহ মানে কৃষকরা একটু বাচবে। কারন যত টাকা লাগিয়ে মানে আহ আমি একটা চাষ করতে যাবো সেই টাকা টা যদি না উঠে দিনের শেষে তাহলে তো আহ চাষ করে লাভ নেই।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

আহ ফসল টা নিয়ে চলে গেলো কিন্তু মাঝখানে ওই যে যারা নিয়ে যায় নিয়ে গিয়ে আবার সেই আহ বড় কোন company কে দিলো বা বড় কোন ছোট খাটো কোন দোকনাদার কে তাদের কাছে তারা কিন্তু প্রচুর এখানে লাভবান হয়। হ্যা তারাও লাভবান। কৃষকরা যদি direct আরকি বিক্রি। ফলটা তাহলে পরে হয়তো কৃষক রা লাভবান হবে। হ্যা হ্যা কৃষক্রা লাভবান হবে আর তাহলে আহ এই দামটা যে আমরা পাচ্ছি না বা যে যে টাকা টা loss যাচ্ছে তাহলে কৃষকদের মনেও একটা। সে টাকা টা পেলে উৎসাহ জাগবে যে, না তাহলে আমি তাহলে আমি ফসল টা বিক্রি করে আহ এতো টাকা মানে লাভবান হয়েছি তাহলে আসছে বছর একটু ভালো করে করতে হবে বা আরো কিছু উন্নত।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 তবে আহ এখন মানে এদানিং একটা খবর কিন্তু খুব বাজে আসছে মানে যেটা দেখাচ্ছে news এ এবার নাকি ভারতে পঙ্গপালের হামলা হতে পারে।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

তো তাহলে তো কৃষিতে মানে আহ প্রচুর অবস্থা খারাপ হয়ে যাবে। উম এই পঙ্গপাল নাকি একবার মানে সুদূর Africe থেকে আসছে নাকি?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 তো পঙ্গপালকে উহ হচ্ছে উম তাড়ানোর জন্য বা আহ এটাকে মারার জন্য কোন রকম কীটনাশক আহ বের হয়নি বা সেরকম কোন news এ খবর নেই? না না এরকম তো কোন খবর আহ এখনো বেরনি সেইটা নিয়েই চিন্তার বিষয় যে পঙ্গপাল গুলো কিভাবে তাড়ানো যায় সেই নিয়ে কোন এখনো উম উপায় বের করতে পারেনি কেউই। এর এই পঙ্গপাল যেখানে হামলা করছে একদম মানে সমস্ত ফসল খেয়ে সাফ করে দিচ্ছে।